নমস্কার বন্ধুগণ লেটেক্ এ টেবিল এবং ফিগার্ সংক্রান্ত টিউটোরিয়াল্ এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এই টিউটোরিয়াল্ এর দুটি লক্ষ্য আছে
প্রথমটি হল tabular এনভয়রনমেন্ট্ ব্যবহার করে কিভাবে টেবিল তৈরী করা যায় ত়া ব্যাখ্যা করা দ্বিতীয়টি হল টেবিল এনভয়রনমেন্ট্ ব্যবহার করে কিভাবে একটি লেটেক্ ডকুমেন্ট্ এ টেবিল অন্তর্ভুক্ত করা যায় ত়া শেখা
ফিগার্ বা আকৃতি অন্তর্ভুক্ত করতেও অনুরূপ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে টাইটল্ পেজ বা শিরোনাম এর পৃষ্ঠা কিভাবে তৈরী করতে হয় ত়া আমরা আগেই দেখেছি এতে শিরোনাম লেখকের নাম এবং প্রচলিত কপিরাইট্ চিন্হ সংক্রান্ত তথ্য আছে
এগুলি আমরা সমীরকন সংক্রান্ত টিউটোরিয়াল্এও দেখেছি সর্বশেষ সারিতে আজকের তারিখ দেখা যাচ্ছে যা এই কমান্ডএর দ্বারা তৈরী করা হয়েছে এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক
এখন আমি লেটেকএ এই টেবিলটি তৈরী করার পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করব সম্পূর্ণ নতুন করে শুরু করা যাক তাহলে এখানে আসা যাক এবং এই কমান্ডগুলি ডিলিট্ করা যাক
এবার এটি কম্পাইল্ করা হল এবার এই সম্পূর্ণ খালি ডকুমেন্ট্ থেকে আলোচনা শুরু করা যাক begin tabular এবং end tabular কমান্ডএর দ্বারা tabular এনভয়রনমেন্ট্ তৈরী করা যায়
তাহলে এখানে এটি করা যাক begin tabular এর পাশের বন্ধনীর মধ্যে r r অক্ষরদুটির অর্থ হল এই টেবিলএর দুটি শ্রেণী আছে এবং সেই দুটি right aligned প্রথম লাইনে দুটি শব্দ আছে mango এবং mixed
দুটি বিপরীত স্ল্যাশ্এর দ্বারা পরবর্তী লাইনএর নির্দেশ করা হয় এবার দ্বিতীয় লাইনে লেখা যাক jackfruit এবং kolli hills পরবর্তী লাইনএ banana green এবার tabular এনভয়রনমেন্ট্ শেষ করা যাক কম্পাইল্ করা যাক
এখন টেবিলটি দেখা যাচ্ছে এতে তিনটি সারি এবং দুটি শ্রেণী বিশিষ্ট টেবিলটি দেখা যাচ্ছে শ্রেণীদুটি right aligned যা সোর্স ডকুমেন্টএ r r অক্ষরদুটির দ্বারা করা হয়েছে
এই দুটি শ্রেনীকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করার জন্য তাদের মাঝে উল্লম্ব রেখার ব্যবহার করা যেতে পারে যা শ্রেণীগুলিকে বিন্যস্ত করার জন্য ব্যবহৃত r r অক্ষরদুটির মাঝে লিখতে হবে তাহলে এটি লেখা যাক
সেভ করে কম্পাইল্ করা যাক এখন উল্লম্ব লাইনটি দেখা যাচ্ছে যদি আপনি শ্রেণীগুলির ডান এবং বাম পাশেও এও এই উল্লম্ব লাইন রাখতে চান তাহলে আপনাকে এগুলিকে উপযুক্ত স্থানে বসাতে হবে
সেটিকে লেখা যাক এবার সেভ করে কম্পাইল্ করা যাক এখন এগুলি দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে আপনি আরো বেশি উল্লম্ব লাইন রাখা যেতে পারেন এখানে শ্রেণীগুলির বামদিকে আরো একটি উল্লম্ব লাইন রাখা যাক
কম্পাইল্ করার পর এই লাইনটিও দেখা যাচ্ছে তাহলে এখন দুটি উল্লম্ব লাইন দেখা যাচ্ছে এবার শ্রেণীগুলির alignment বা বিন্যাস নিয়ে আলোচনা করা যাক এখানে র টি পরিবর্তন করে c লেখা যাক যাতে দ্বিতীয় শ্রেণীটি center aligned হয়
কম্পাইল করা যাক দেখুন এই শ্রেনীর লেখাগুলি এখন শ্রেনীর মাঝখানে সরে এসেছে এখন প্রথম শ্রেণীটিকে left aligned করা যাক বর্তমানে এটি right aligned আছে তাহলে এখানে পরিবর্তন করে l লিখে এটিকে left aligned করা যাক
সেভ করে কম্পাইল্ করা যাক এখন এই শ্রেনীর লেখাগুলি শ্রেনীর বামদিকে সরে এসেছে
আমরা এবার সারিগুলিকে আনুভূমিক রেখার দ্বারা আলাদা করব এখানে h line লেখা যাক দেখা যাক এরফলে ডকুমেন্ট্এ কি পরিবর্তন হল এখন শ্রেণীগুলির উপরে একটি রেখা দেখা যাচ্ছে
এখানে h line যোগ করলে এখানেও একটি রেখা দেখা যাবে তাহলে এটি সম্পূর্ণ করা যাক এখানে h line যোগ করা হল এখানে একটি break লাইনএর জন্য দুটি বিপরীত স্ল্যাশ্ যোগ করা হল এবং তার পরে h line লেখা হল
h line বাক্যএর প্রথম থেকে শুরু হয় তাহলে এখন আমাকে আনুভূমিক রেখাগুলি সমাপ্ত হয়েছে
এবার আরো তিনটি শ্রেণী এবং একটি সারি যুক্ত করা যাক এটি করার জন্য এখানে এসে ccr লেখা হল তাহলে আমরা আরো তিনটি শ্রেণী যুক্ত করেছি যাদের প্রথম দুটি সেন্টার aligned এবং তৃতীয়টি রাইট aligned
এখানে লেখা যাক : fruit বা ফল type বা প্রকার number of units বা সংখ্যা cost per unit বা একটি ফলের দাম cost rupees বা সম্পূর্ণ মূল্য hline পরবর্তী লাইনএ ইক্ষেদএর পড়ে লেখা যাক ২০ ৭৫ টাকা ১৫০০ টাকা
jackfruit ১০ টি ৫০ টাকা ৫০০ টাকা banana green ১০ ডজন ২০ টাকা প্রতি ডজন এবং সম্পূর্ণ মূল্য ২০০ টাকা এবার সেভ করে কম্পাইল্ করার পর দেখা যাচ্ছে টেবিলটি তৈরী হয়ে গেছে
লক্ষ্য করুন এইক্ষেত্রে সংখ্যাগুলিকে যোগ করার জন্য right alignementএর প্রয়োজন ছিল ধরা যাক আমি এই পাঁচটি শ্রেণীকে দুইভাগে ভাগ করতে চাই
উদাহরণস্বরূপ এখানে এই দুটি শ্রেণীতে ফল সংক্রান্ত তথ্য এবং এই তিনটি শ্রেণীতে ফলের মূল্য সংক্রান্ত তথ্য আছে এটি multicolumn কমান্ডএর দ্বারা করা যেতে পারে
multicolumn ২ টি শ্রেণী নেয়া যাক২ centeraligned fruit details প্রথম দুটি শ্রেনীর তথ্য নেয়া হয়ে গেছে এখানে পরবর্তী শ্রেণী বোঝাতে ampersandচিন্হএর ব্যবহার করা হল
পরের লাইনে multicolumn ৩ এগুলিও centeraligned বন্ধনীর মধ্যে cost calculations বিপরীত স্ল্যাশ্ hline সেভ করে কম্পাইল করা যাক
তাহলে প্রথম দুটি শ্রেনীর শিরোনাম হল fruit details এবং পরবর্তী তিনটি শ্রেনীর শিরোনাম হল cost calculations এখন এই দুটি শ্রেনীর মাঝে উল্লম্ব রেখাগুলি দেখা যাচ্ছে না তাহলে সেটি করা যাক
এখানে আমি দুটি উল্লম্ব রেখা চাই এখানে আমি একটি উল্লম্ব রেখা চাই আগের থেকেই এখানে এই লাইনটি ছিল এখানে এরএকটি যোগ করা যাক কম্পাইল্ করে দেখা যাক
এখন উল্লম্ব রেখাগুলি দেখা যাচ্ছে যেহেতু ২ এবং ৩ একঅক্ষরবিশিষ্ট আর্গুমেন্ট এগুলিকে বন্ধনী ছাড়াও লেখা যেতে পারে তাহলে বন্ধনীগুলি সরিয়ে দেয়া যাক দেখুন একই আউটপুট্ দেখা যাচ্ছে
কিছুসময় শুধু কএকটি শ্রেনীর মধ্যে অনুভূমিক রেখা অঙ্কন করার প্রয়োজন থাকে আমরা এখন সেটি আলোচনা করব
এখানে এই mango কে দুইভাগে বিভক্ত করা যাক mix বা মিশ্রণ এর পরিবর্তে এটিকে মালগোয়া বলা যাক এবং তারপর ১৮ কিলোগ্রাম ৫০ কিলোগ্রাম
এটিকে ডিলিট্ করা যাক এবং এখানে লেখা যাক আল্ফ্রান্সো ২ ডজন প্রতি ডজন ৩০০ টাকা এবং টোটাল হল ১৫০০ টাকা দেখা যাক এটি সেভ করলে
কম্পাইল্ করা যাক তাহলে এটি হয়ে গেছে এখন দেখা যাচ্ছে এই লাইনটি এখানে এবং এখানেও এসে গেছে কিন্তু আমরা এটি এবং এটিকে চাই না
এটিকে সঠিক করার জন্য অনুভূমিক রেখার পরিবর্তে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেনীর মধ্যে c line ব্যবহার করতে হবে cline ২ থেকে ৪ পর্যন্ত আমার এটি ekhane করা উচিত ছিল
এখানে hline এখানে cline ২ থেকে ৪ পর্যন্ত দেখুন এখন এই টেবিলএ শুধু দ্বিতীয় এবং চতুর্থ শ্রেনীর মধ্যেই লাইন দেখা যাচ্ছে তাহলে এই টেবিলে এই সেন্ট্রাল লাইনটির দ্বারা আমকে ভারতবর্ষের সবথেকে দুটি প্রিয় আমের মধ্যে ভাগ করা হয়েছে
আমরা এই উদাহরণটি এই টেবিলএ একটি শেষ সারি যুক্ত করে সমাপ্ত করব তাহলে এটি করা যাক এবার সবকটি সারির সম্পূর্ণ মূল্য এই শেষ সারিতে লেখা যাক
কম্পাইল করা যাক
এটি দেখা যাচ্ছে টিউটোরিয়াল্এর শুরুতে আমরা এই টেবিল নিয়েই আমাদের আলোচনা শুরু করেছিলাম তাহলে tabular এনভয়রনমেন্ট্এর দ্বারা তৈরী করা টেবিল আমরা কিভাবে ব্যবহার করব লেটেক্ tabular এনভয়রনমেন্ট্এর দ্বারা তৈরী করা টেবিলকে একটি object হিসাবে গন্য করে
উদাহরণস্বরূপ যদি এখানে লেখা হয় this is এবং নীচে লেখা যাক an example table এবার সেভ করে কম্পাইল করা যাক এখন টেবিলটি এই দুটি লেখার মধ্যে চলে এসেছে
টেবিলটিকেও এই বাক্যের অংশ বলে মনে হয় centre এনভয়রনমেন্ট্ ব্যবহার করে টেবিল অন্তর্ভুক্ত করা যায় সাধারনতঃ table এনভয়রনমেন্ট্এর দ্বারাই টেবিল অন্তর্ভুক্ত করা হয় এটি দেখা নেয়া যাক এখানে আসা যাক
begin table এটি শেষ করা যাক কম্পাইল করার পর এখন this is an example table এই বাক্যটি আলাদাভাবে দেখা যাচ্ছে এবং begin table এবং end tableএর মধ্যে যা আছে সেটি আলাদাভাবে টেবিল হিসাবে দেখা যাচ্ছে
অর্থাৎ এই টেবিলটি দুটি টেক্সট্এর মধ্যে থাকলেও এটিকে আলাদাভাবে দেখা যাচ্ছে এখন এই টেবিলটি পৃষ্ঠার মাঝখানে নেই তাহলে centering কমান্ডএর ব্যবহার করা যাক এখন টেবিলটি ডকুমেন্ট্এর মাঝখানে দেখা যাচ্ছে
এখন এই টেবিলটির একটি ক্যাপশন্ তৈরী করা যাক টেবিল এর ক্যাপশন্ টেবিল এর আগে লেখা হয় তাহলে এখানে লেখা যাক ক্যাপশন্ cost of fruits in india
এখন ক্যাপশন্টি দেখা যাচ্ছে কিন্তু এটি খুব ই কাছাকাছি এসে গেছে আমি একটু ফাঁকা জায়গা রাখতে চাই এটি vspace কমান্ড এর দ্বারা করা যেতে পারে 1 ex
x অক্ষর লিখতে যতটুকু স্থান লাগে এই কমান্ডএর দ্বারা সেটুকু স্পেস্ তৈরী করা যায় তাহলে আমরা উলম্ব ভাবে একটু স্পেস্ ছেড়ে দিয়েছি এখন এটি দেখতেও সুন্দর লাগছে
লেটেক্ সয়ন্ক্রিয়ভাবে পৃষ্ঠার প্রথমেই টেবিল অন্তর্ভুক্ত করে পরবর্তী যেখানে পাতার উপরে ফাঁকা স্থান আছে সেখানেই টেবিলটি অন্তর্ভুক্ত হয়
এটিকে আরো বিস্তারিত ভাবে দেখার জন্য ডকুমেন্ট্ এর শেষ থেকে কিছু লেখা কাট্ করে এখানে পেস্ট করতে হবে আগে এটিকে ডিলিট্ করা যাক
এটিকেও ডিলিট করা যাক ঠিক আছে কম্পাইল করা হল এখানে এই ফলগুলির বর্ণনা লেখা আছে
এগুলিকে কাট করা যাক পেস্ট করা যাক কম্পাইল্ করা যাক পূর্বের মত এবারেও টেবিল পৃষ্ঠার উপরের অংশেই দেখা যাচ্ছে এখানে আরো কিছু লেখা যোগ করা যাক
এই লেখাটিই চারবার যোগ করা যাক এবার কম্পাইল করা যাক দেখুন টেবিলটি দ্বিতীয় পৃষ্ঠায় চলে গেছে এবং পৃষ্ঠায় অন্য কিছু না থাকার জন্য টেবিলটি পৃষ্ঠার মাঝখানে চলে গেছে
এখানে এই লেখাটি আরো একবার যোগ করা যাক তাহলে এখন দেখা যাচ্ছে এটি হল শিরোনামের পৃষ্ঠা এটি টেক্সট্ এর পৃষ্ঠা টেবিলটি পরবর্তী পৃষ্ঠায় চলে গেছে এবং এটি পৃষ্ঠার উপরের অংশে দেখা যাচ্ছে
সমীকরণ এর মত এখানে ও আমরা label তৈরী করতে পারি এবং পরে reference হিসাবে সেটিকে ব্যবহার করতে পারি উদাহরণস্বরূপ এই কমান্ড টিকে caption কমান্ড এর নীচে লেখা যাক
এটিকে caption কমান্ড এর নীচে দেওয়া প্রয়োজনীয় কারণ caption কমান্ড এর দ্বারা ই টেবিলটির নম্বর দেওয়া হয় টেবিলটির নম্বর ১ দেখা যাচ্ছে
caption কমান্ড এর পর লেবেল কমান্ডটি দিলে লেবেল কমান্ড caption কমান্ড এর দ্বারা দেওয়া নম্বরটি ব্যবহার করে লেবেল্ tab:fruits এখানে আসা যাক এইখানে একটি লাইন যোগ করা যাক ফলের দাম গুলি table referenceএ দেখানো হয়ছে
এর আর্গুমেন্ট এবং লেবেল কমান্ডএর আর্গুমেন্ট অভিন্ন হতে হবে tab:fruits এবার কম্পাইল্ করা যাক প্রথম কম্পাইলেশনএর পরে এই variable এর কোনো মান দেখা যাচ্ছে না
তাহলে পুনরায় কম্পাইল্ করা যাক এখন এটি সঠিকভাবে দেখা যাচ্ছে আমরা খুব সহজেই টেবিল এর তালিকা তৈরী করতে পারি এটি দেখে নেওয়া যাক
maketitle কমান্ডএর পরে একশব্দবিশিষ্ট কমান্ড list of tables যোগ করা যাক এখন এই কমান্ড এর দ্বারা টেবিলের তালিকা তৈরী হয়ে গেছে তালিকায় টেবিলএর নম্বর সঠিক করার জন্য সাধারনতঃ দুই বার কম্পাইল্ করার প্রয়োজন হয়
যেমন এখানে দেখা যাচ্ছে তালিকা অনুসারে এই টেবিল দ্বিতীয় পৃষ্ঠায় আছে কিন্তু প্রকৃতপক্ষে এটি তৃতীয় পৃষ্ঠায় আছে তাহলে আবার কম্পাইল্ করা যাক এবার এটি সঠিকভাবে দেখা যাচ্ছে
এটি বিষয়টি পূর্বেও আলোচনা করা হয়েছিল এখানেই আমাদের টেবিল সংক্রান্ত আলোচনার সমাপ্তি হল আমরা এখন include graphics কমান্ডএর মাধ্যমে কিভাবে ফিগার্ তৈরী করা যায় সেই বিষয়ে আলোচনা করব
এর জন্য আমাদের ডকুমেন্টএ graphicx নামক প্যাকেজ্টি অন্তর্গত করতে হবে
ঠিকআছে এবার এর শেষে গিয়ে কমান্ডটিকে লেখা যাক begin figure include graphics width equals linewidth আমার কাছে iitbpdf নামে একটি ফাইল আছে দেখুন এটি আছে
এই ফিগার্এর width বা প্রস্থ একটি লাইনএর width এর সমান ফিগার্ কমান্ডটি শেষ করা যাক কম্পাইল্ করা যাক দেখুন কম্পাইল্ হবার পর এটি পৃষ্ঠার উপরের অংশে অন্তর্ভুক্ত হয়েছে
যদি আমি সম্পূর্ণ লাইনএর প্রস্থ ব্যবহার করতে চাই তাহলে এই পদ্ধতি কাজ করবে কিন্তু যদি আমি এখানে দশমিক ৫ লিখি তাহলে কম্পাইল হবার পর এটি অর্ধেক লাইনএর প্রস্থ ব্যবহার করবে
ফিগার্টি আকারে ছোট এবং leftaligned টেবিলএর ন্যায় এখানেও যদি আমরা centering কমান্ড এর ব্যবহার করি তাহলে এটি পৃষ্ঠার মাঝখানে সরে আসবে
আমি এখানে ক্যাপশন্ও তৈরী করতে পারি ফিগার্ অন্তর্ভুক্ত করার পর তার ক্যাপশন্ অন্তর্ভুক্ত করা হয় caption golden jubilee logo of iit bombay
পূর্বের মত ই আমি লেবেল্ তৈরী করতে পারি এবং ref কমান্ডএর দ্বারা সেটি ব্যবহার করতে পারি আমি টেবিল এর তালিকা এর সাথে ফিগার্এর তালিকা ও দেখাতে পারি
মনে করুন আমি ফিগার্ এর তালিকাও দেখতে চাই listoffigures এই কমান্ডটি যোগ করা যাক কম্পাইল্ করা যাক এটিকে দুই বার কম্পাইল্ করা যাক
ফিগার্ এর ক্যাপশন্গুলি এখানে দেখা যাবে
angle অপশন্এর দ্বারা এটি করা হয় সেটি লেখা যাক ধরা যাক আমি ৯০ ডিগ্রী কোনে এটিকে ঘোরাতে চাই
তাহলে এই ফিগার্টিতে দেখা যাক কম্পাইল্ করা যাক এটি ৯০ ডিগ্রী কোনে ঘুরে গেছে ফিগার্টিকে মাইনাস্ ৯০ ডিগ্রী কোনেও ঘোরানো যেতে পারে ঠিক আছে তাহলে এটি হল ফিগার্ অন্তর্ভুক্ত করার পদ্ধতি
এখানে আমি মনে করেছি যে আমার কাছে iitbpdf আগে থেকে ই ছিল এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল যাঁরা লেটেক নতুন শিখতে শুরু করেছেন তাঁদের লেটেক সোর্স ডকুমেন্টটি অল্প কিছু পরিবর্তন করার পরই কম্পাইল করে দেখে নেওয়া উচিত যে সেটি সঠিকভাবে কম্পাইল হচ্ছে কিনা
এই টিউটোরিয়াল্এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ